আর চামচ দেওয়া রয়েছে সুন্দর করে সেটাকে ল্যামিনেশন করা রয়েছে ডেকোরেশন করা রয়েছে চামচ খুবই সুন্দর।

এখানে আমি আহ প্লাম্বার দেখতে পাচ্ছি। আহ উনি পাইপ সারাই করছে। আহ --

এটা বাঁকুড়া-আ জেলার কোনো একটা জায়গা অঞ্চল তো সেখানে মা বেলপাহাড়ির একটা--

একটা-আ আহ এখানে অনেক গুলো লোক কে দেখতে পাচ্ছি এবং খুব সুন্দর একটা জলের স্রোত ভেসে আসছে আর সেখানে সবাই দাঁড়িয়ে দেখছে এবং আন উম জলের স্রোতে তে কোনো গাড়ি হয়তো ভেসে চলে আসছে।